এ সাইকেল -গিলান বাইরে আছে ইহার--

ঝোলার মতন আছে ছে জন্টই দুটো ছেলা খেলা করছে।

আছে একজনা পেটি করছে আর কি করছে --

এই লোকদান অনেক মুসলি ধরতে এসেছে ।

এই সাইড -এ দুটি একটা বড় মত বিল্ডিং আছে।

এই বিল্ডিং -টি একটো ব্যাংক আছে।

যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।

আর বেটি ছেলা নাচতে এসেছে এটা অনেক বেটি ছেলা ধরাধরি করে নাচছে।

যে একটা নাই এ একটা ছেলার চুল কাটছে।